মোটরসাইকেল বাইক রাখা রয়েছে চারিদিকে ঘরবাড়ি।

জিম করছে বডি বানাচ্ছে বাড়িটিতে অনেক রকমের জিনিস রয়েছে জিম -এর ।

ফুল এর ডিসাইন দেখতে।

মাঠ সম্পূর্ণ খালি বা ফাঁকা ।